এই মানুষের মাথার উপর একটি ঝুড়ি দেখা যাচ্ছে।

ওখানে ভিতরে চারটি মোটরবাইক রাখা আছে।

দোকানটির ভিতরে একটি টেবিল ফ্যান দেখা যাচ্ছে ।

দোকানটির সামনে কিছু ইস্টান ফ্যান রাখা আছে।

নার্সিংহোম -এর ভিতরে ছ'জন লোক দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি নদী দেখতে পাচ্ছি।

বিল্ডিংটির -টির সামনে একটি লটারির -এর দোকান দেখা যাচ্ছে।

ছোফার -র পিছনে কিছু চেয়ার দেখতে পাচ্ছি।

সোফা - র মধ্যে কয়েক সাদা বালিশ দেখতে পাচ্ছি।

বক্স -এর মধ্যে একটি সাইন বোর্ড দেখতে পাচ্ছি।

বাড়িটির বারান্দাতে একজন দাঁড়িয়ে আছে।

কান্তা গার্মেন্টস -এর ভিতরে অনেকগুলো মহিলাকে দেখতে পাচ্ছি।

একজন একটি গাড়ির জালানা খুলে কিছু যেন করতেসে।

দোকানটি পুরো সাদা রঙ।

ছবিটিতে আমরা একটি নদী দেখতে পাচ্ছি।

নদীটির উপরে একটি ব্রিস দেখা যাচ্ছে।

রোটের মাঝখানটায় দুইজন লোক এবং একজন মহিলা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে।

ঘরের ভিতরে কিছু চেয়ার দেখা যাচ্ছে।

বাড়িটির পিছনে অনেকগুলো গাসপালা দেখতে পাচ্ছি।

ছবিতিটে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

মাটের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আসে।

মাঠটির সামনে একটি রাস্তা দেখতে পাচ্ছি।

গেট -টি হলুদ এবং সাদা রঙের দেখা যাচ্ছে।

গেট -টির ভিতরে কতগুলো লোক দাঁড়িয়ে আসে।

বিল্ডিং -টির সামনে দুইটি গাস দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা কিছু গাড়ি দেখতে পারছি।